একটি ওভার ব্রিজ দেখা যাচ্ছে।

নদীর ওপর একটা ব্রিজ আছে সেই ব্রিজ এর উপর থেকে ছবিটা তোলা হয়েছে।

একটি একোয়াপার্ক দেখা যাচ্ছে। একোয়াপার্ক -এর মধ্যে অলিম্পিকের যে চারটে রাউন্ড মতো করা থাকে হাফ ।

অনেকদিনের পুরোনো একটি রাজবাড়ী বা জমিদারবাড়ির ভেতরের--

একটা বড় ল্যাম্প-পোস্ট দেখা যাচ্ছে ।

একটি চার্চের মধ্যে কয়েকজন-কে বসে এবং দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গছে।